বরং তাহাদের পার্থিব অভাব অনেক অধিক স্বরাজ ঊনিশো সতেরো খ্রীষ্টাব্দের তেসরা নভেম্বর গুজরাট রাজনৈতিক সম্মেলনে সভাপতি রূপে শ্রীযুক্ত গান্ধী গুজরাটি ভাষা নিন্মলিখিত মর্মে বক্তৃতা করেন যাহারা বলেন স্বরাজ লাভ করিতে হলে সর্ব সাধারণের লেখা পড়া শেখা দরকার তাহারা ইতিহাসে অনভিজ্ঞ নিজেদের কাজকর্ম নিজেরাই চালান চালানো উচিত এই জ্ঞান লোকের মনে জাগাইবার জন্য পুস্তকগত শিক্ষা বিস্তারের প্রয়োজন নাই মূলভাবটি লোকের হৃদয়ঙ্গম করিতে পারলেই হলো তাহাদের মনে স্বরাজ লাভের আকাঙ্খা জাগিলেই যথেষ্ট এদেশে এমন অনেক নৃপতি ভাবে রাজত্ব করিয়া গিয়াছেন যাহারা লেখা পড়ার ধার আদেও ধারিতেন না কোনো কোনো ইংরেজ সমালোচক বলেন যে স্বরাজ লাভের অধিকার ভারত বাসীর নাই কারণ যাহারা স্বরাজ চাহিতেছেন তাহারা বহিঃশত্রু আক্রমণ হইতে দেশ রক্ষা করিতে অপারগ উক্ত সমালোচক গণ জিজ্ঞাসা করেন ভারত রক্ষার ভার কে ইংরেজদের হাতে দিয়া আপনারা শুধু শাসন ব্যাপারে কর্তৃত্ব করিবেন এই প্রশ্ন শুনিয়া হাসি পায় দুঃখ আসে হাসির কারণ এই যে আমাদের ইংরেজ বন্ধুরা মনে করেন তাহারা যেন আমাদের মধ্যে নহে তা আমরা কিন্তু ব্রিটিশ সম্পর্ক বজায় রাখিয়া স্বরাজ লাভ করিতে চাহি যে সকল ইংরেজ এখানে বসবাস করিয়াছেন তাহারা দেশ ছাড়িয়া চলিয়া চলিয়া যাইবেন ইহা আমাদের অভিপ্রত নহে বরং তাহারা আমাদের অর্জিত স্বরাজের শরিক হইবেন এরূপ অবস্থায় দেশের রক্ষা ভার যদি তাহাদের ওপর পরে তাহলে অসন্তোষের কারণ কি তাহারা তাড়াতাড়ি সিদ্ধান্ত করিয়া বসেন যে তখন হয়ত আমরা দেশ রক্ষা কার্যে অগ্রসর হইব না বস্তুত ভারতের জনসাধারন যখন অর্থ ধারনের প্রয়োজনীয়তা বুঝিবে তখন তাহারা সৈনিক বৃত্তি গ্রহণ করিতে কিছু মাত্র বিলম্ব করিবে না অপরকে আঘাত করিতে হইলে মনোবৃত্তি একটু কঠিন করা প্রয়োজন আমাদের পক্ষে মনকে কঠোর করিয়া তুলিতে বেশিদিন লাগিবে না আগাছার মত উহা সহজেই মানসকৃত্তে বাড়িয়া উঠিবে এই সমস্যার আর একটা শক্ত দিক আছে তাহা এই যে গভর্নমেন্ট আমাদিগকে পর্যন্ত সামরিক শিক্ষালাভে বঞ্চিত রাখিয়াছে তাহারা যদি এ দেশবাসি জনসাধারণকে সামরিক শিক্ষা দিতেন তাহা হইলে শিক্ষিত সম্প্রদায় ভেতর হইতে আজ বহু সৈন্য সংগৃহীত হইত এদেশে শিক্ষিত ব্যক্তিগণ যে যুদ্ধে নামেন নাই সে জন্য গভর্নমেন্ট বেশিরভাগ দোষী গভর্নমেন্ট যদি প্রথম হইতে ভিন্ন রূপ ব্যবস্থা করিতেন তাহা হইলে আজ তাদের হাতে অজেয় সৈন্যদল প্রস্তুত থাকিত কিন্তু বর্তমান অবস্থার জন্য কাহারও ওপর দোষারোপ করিয়া কাজ নেই

সে ও শাসিত উভয়কে অবিলম্বে সরিয়ে লইতে হইবে উল্লেখিত অভিমত প্রকাশকালে আমি আধুনিক লোকমত সঙ্গত বলিয়াই ধরিয়াছি ধরিয়া লইয়াছি কিন্তু আমার মতে ওই পথ একেবারে অভ্রান্ত নহে আমাদের আন্দোলন পাশ্চাত্য আদর্শে প্রতিষ্ঠিত আমরা যে স্বরাজ তাই তাহাও পাশ্চাত্য ধরনের উহার ফলে ভারতবাসীকে পাশ্চাত্য জাতির সঙ্গে শহীদ প্রতিযোগিতায় নামিতে হইবে অনেকের মত মতে ইহা ছাড়া অন্য উপায় নাই আমি কিন্তু তাহা মনে করিনা আমি ইহা বিস্তৃত হইতে পারিনা যে ভারতবর্ষে ইউরোপ নহে জাপান নহে চিন নহে পৃথিবীতে একমাত্র ভারতবর্ষই কর্মভূমি আর সব দেশ ভোগভূমি এই পবিত্র বানী আমার মতে সর্বদা জাগ্রত রহিয়াছে আমার ধারণা ভারতের কর্তব্য অন্যান্য দেশ হইতে স্বতন্ত্র সারা পৃথিবীর ওপর ধর্মাদি পত্র স্থাপন করিতে ভারতবাসী উপযুক্ত এদেশে অধিবাসীগণ স্বেচ্ছায় সে রূপ যে রূপ শুদ্ধি ক্রিয়ার ক্লেশ সহিয়াছে সেরূপ আর কোনো দেশের লোকেরা সহে নাই এ দেশ রক্ষা নিমিত্ত লৌহাস্ত্রের প্রয়োজন তেমন নয় ভারতবাসী আধ্যাত্মিক অস্ত্রে চিরকাল বুঝিয়াছে জুজ বুঝ আজও বুঝিতে জুজিতে পারে পৃথিবীর অন্যান্য জাতি পাশবলে পক্ষপাতী জুজিয়াছে অধুনা ইউরোপ খণ্ডের

নিরিহ ইহার প্রেমের শক্তি প্রেমি অর্থাৎ তার ধর্মপ্রেম আমাদের মনে যদি অতই বিশ্বাস থাকে তাহা হইলে সারা পৃথিবীর ওপর আমরা এই শক্তি প্রয়োগ করিতে পারিব অধুনা ধর্গ্রমস্থ ইহা আমরা নোঙ্গরহীন তরীর ন্যায় নব্য সভ্যতা ঝঞ্ঝা ধাতে ঝঞ্ঝাভাতে নিধারিত ও ইতস্তত বিক্ষিপ্ত হইতেছি এ বিষয়ে ইহাই যথেষ্ট উপরে যাহা বলিলাম তাহা আমার ব্যক্তিগত মত হইলেও আমি এদেশের স্বরাজ আন্দোলন এর পক্ষপাতী কারণ পাশ্চাত্য পদ্ধতি অনুসারে ভারতবর্ষে এখন শাসিত হইতেছে এমন কি গভর্নমেন্ট পর্যন্ত স্বীকার করেন যে ব্রিটিশ পার্লামেন্ট ওই শাসন পদ্ধতির শ্রেষ্ঠ আদর্শ এদেশের পার্লামেন্ট এর অনুরূপ শাসন প্রণালী প্রবর্তিত না হইলে আমাদের অস্তিত্বই থাকিবে না ভারতের দারিদ্র দিন দিন রুদ্রমূর্তি ধারণ করিতেছে যে দেশ নিজের কাঁচামাল বিদেশে চালান দিয়া শিল্প সম্ভার পুনরায় আমদানি করে সে দেশে যে দেশে তুলা উৎপন্ন হইলেও বিদেশ এর জন্য কোটি কোটি টাকা দিতে হয় সে দেশে দারিদ্র দিন দিন ~ পরিবর্তিত হওয়ায় স্বাভাবিক আশ্চর্যের বিষয় এইরূপ দরিদ্র দেশের অধিবাসীগণ বিবাহাদি উৎসবে অপরিমিত অর্থ ব্যয় করে এদেশের লোকেরা প্লেগ প্রভৃতি মহামারি দমনে নিমিত্ত তার সাস্থ্য নৈতিক খাদ্যের প্রয়োজনারূপ অর্থ ব্যয় করিতে অপারগ তাহার আত্মা কত দরিদ্র দেশের উচ্চ পদস্থ রাজকর্মচারীগণের বেতন বাবদ বিপুল অর্থ যতদিন বিদেশে চলিয়া যাইবে ততদিন এদেশের দারিদ্র উত্তরোত্তর বাড়িবে বাড়িবে ভারতের অধিবাসীগণ যে শীতকালে শরীরে উত্তাপাখ্যান নিমিত্ত পশমি বস্ত্রের অভাবে কৃষিকার্যের ব্যবহার উপযোগী মূল্যবান সার ভুমাস জালাইতে বাধ্য হয় ইহাতে বুঝা যায় যে তাহাদের দারিদ্র কিরূপ ভীষণ সারা ভারত ভ্রমণকালে আমি একটিও আনন আনন্দজ্বল মুখ দেখি নাই মধ্যবিত্ত লোকেরা কত দারিদ্রের সাথে ত্রাহি ত্রাহি ~ দারিয়া ছাড়িয়াছে নিম্নস্থানীয় লোকের তো আশাই নাই তাহাদের জীবনে স্বচ্ছলতা লাভ জীবনের আশা স্বপ্ন মাত্র ভারতের ধনরাশি মাটির নিম্নে প্রথিত রহিয়াছে অথবা কলঙ্কার রুপে আবদ্ধ রহিয়াছে ইহা গল্পের ন্যায় অলিক যদি কিছু ধন ওই রুপে সঞ্চিত থাকে তাহা অতিত উৎস অধুনা এ জাতির ব্যয় যথেষ্ট বাড়িয়াছে কিন্তু আর তদানুপাতে আয় তদানুপাতে বাড়ে নাই এদেশের এ অবস্থা গভর্নমেন্ট ইচ্ছাকৃত নহে তাহাদের উদ্দেশ্য সৎ ইহাই আমার ধারণা তাহারা সত্য সত্যই বিশ্বাস করেন যে ভারতের উন্নতি উত্তরোত্তর সাধিত হইতেছে সরকারি ব্লুবুকে তাহাদের বিশ্বাস অটল এ কথা খুব সত্য যে সরকারি হিসাব পত্র হইতে যে কোনো সিদ্ধান্তে প্রমাণিত হইতে পারে অর্থনীতিবিদগণ হিসাবপত্র দেখাইয়া ভারতের উন্নতি সব প্রমান করিতেছেন কিন্তু আমার মত যাহারা লোকমতে অনুসৃত পন্থা হিসেবে তালিকা পরীক্ষা করেন তাহারা ঘুরে দাঁড়িয়া ব্লুবুকের হিসাবে সন্দেহ জানাইবেন স্বয়ং ভগবান আসিয়া যদি বলেন যে ব্লুবুকের হিসাব অভ্রান্ত তাহা হইলেও আমি মুক্ত কণ্ঠে বলিব ভারত দিন দিন দরিদ্র হইতেছে এরূপ অবস্থায় আমরা পার্লামেন্ট ফাইলে লাভ কি পার্লামেন্ট ফাইলে লাভ হইবে যা আমরা যেমন ভুল করিব তেমনই তাহা সংশোধনের অধিকার আমাদেরই হাতে আসিবে প্রথম প্রথম কোনো কোনো বিষয় আমাদের ভুল হইবে কিন্তু আমরা এদেশের বাসিন্দা সুতরাং ভুল শুধরাইতে আমাদের বিলম্ব ঘটিবে না যখন নিজেদের অভাব মোচনের জন্য আমরা মুখাপেক্ষি হইব না দিল্লীতে রায়তারি নির্মাণই নিমিত্ত অপরিমিত অর্থ ব্যয় বাধি বাধ্য থাকিব না তখন কৃষকের কুটিরে শহীদ দিল্লির সাদৃশ্য কতক তাহা রক্ষিত হইবে আমাদের পার্লামেন্ট গৃহ কুটিরের তুলনায় সনসৌধ বলিয়া বিবেচিত হইবে না অধুনা এ জাতের নিতান্ত অসহায় হইয়া পড়িয়াছে ভুল করিবারও অধিকার ইহার নাই যাহার ভুল করিবার অধিকার নাই সে কখনো অগ্রসর হইতে পারেনা পার্লামেন্টের কমনসভায় ইতিহাস শত শত ভুল চালু ইতিবৃত্তে পরিপূর্ণ একটি আরবি প্রবাদ বাক্যের মর্ম এই যে মানব ভ্রমের প্রতিমূর্তি ভুল করিবার স্বাধীনতা ও তাহা সংশোধনের অধিকার লইয়া তো স্বরাজ পার্লামেন্টই স্বরাজের উদ্ভব ক্ষেত্র তাই আজ আমরা পার্লামেন্ট চাহিতেছি আজ আমরা উহা লাভ করিবার উপযুক্ত হইয়াছি সুতরাং আমরা উহা চাইলেই পাইব এখন আজ কথাটি সংজ্ঞা নির্দেশ নির্দেশ আমাদিগকে করিতে হইবে ব্রিটিশ শাসনতন্ত্রের নিকট আবেদন করিলে স্বরাজ লাভ হইবে না কারণ আমাদের আবেদন ইংরেজ জাতির মর্ম স্পর্শ করিবে না তাহারা বলিবে না আমরা স্বরাজ লাভের জন্য বাহিরে কাহার সাহায্য প্রার্থী কখনো হই নাই নিজেদের যোগ্যতা বলে আমরা উহা লাভ করিয়াছি আপনারা অযোগ্য বলিয়াই উহা লাভ করিতে পারেন নাই আপনারা যোগ্য হইলে কেহ আপনাদিগকে স্বরাজে বঞ্চিত রাখিতে পারিবে না তবে আমরা কিরূপে স্বরাজ লাভের উপযুক্ত হইব আমাদিগকে জনসাধারনের নিকট হইতে স্বরাজ চাহিতে হইবে জনসাধারনের নিকট আমাদের আবেদন দাখিল করিতে হইবে এদেশে কৃষকেরা যখন বুঝিবে যে স্বরাজ কি তখন সে দাবি চাপিয়া রাখা চলিবে না পরলোকগত স্টার উইলিয়াম হান্টার বলিয়াছেন যে ব্রিটিশ শাসনে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করাই সাফল্য লাভের শ্রেষ্ঠ পন্থা শিক্ষিত ভারতীয়গণ যদি বর্তমান যুদ্ধে সম্পূর্ণ ভাবে আত্মনিয়োগ করিতে পারিতেন তাহা হইলে আমাদের শেষ লক্ষ্য এতদিনে পূরণ হইতই যেভাবে তাহা মঞ্জুর হইত তাহা অতুলনীয় আমরা এ কথা প্রায় বলি যে অতিত হিন্দুস্থানের বহু সিপাহির প্রান মেসোপটেমিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রান বিসর্জন করিয়াছেন ওই জন্য এদেশে শিক্ষিত সম্প্রদায় এতটুকু সুখ্যাতি দাবি করিতে পারেন না সিপাহিরা তো স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হইয়া যুদ্ধ ক্ষেত্রে যায় নাই স্বরাজ কি তাহারা জানে না যুদ্ধবসানে তাহারা স্বরাজ প্রার্থী হইবে না তাহারা নিমকের মান রাখিবার জন্য যুদ্ধে গিয়াছে সুতরাং স্বরাজ চাহিবার সময় আমরা সিপাহিদের কর্ম কুশলতার কথা উত্থাপন করিতে পারিনা কিন্তু এইটুকু বলিতে পারি যে যুদ্ধক্ষেত্রে অতি সঞ্চলনিয় অক্ষমতা অপরাধ আমাদের ইচ্ছাকৃত নহে যুদ্ধের হাঙ্গামার সময় আমরা রাজভক্ত ছিলাম ইহা স্বরাজ লাভের উপযুক্ততার পরিচায়ক নহে রাজভক্তি একটা যোগ্যতা নয়

স্বরাজ ব্যতিত অভারতের আপাত সংযোগ স্থাপনে আসা বৃথা কিন্তু স্বরাজ লাভের জন্য আমরা যদি শুধু সভা সমিতি আর বক্তৃতা করি তাহা হইলে জাতির অপচয় ঘটিবে সভা সমিতি ও বক্তৃতার স্থান এবং কাল স্বতন্ত্র উহার পরে কোনো জাতি গঠিত হয়না

আমরা যদি আত্মকলহে ছিন্ন ভিন্ন হই বরাবরই বিপথে চালিতে থাকি নিজেদের প্রবৃত্তি দমন না করিয়া তাহার বশে পরিচালিত হই তাহা হইলে স্বরাজ আমাদের নিকট নিরর্থক হইবে স্বরাজ বিদ্যালয়ের প্রথম শিক্ষা আত্মশাসন তাহার পর পরিবার পরিজনের কথা আমাদের সংসারে যদি পরস্পরে প্রতি ঐক্য না থাকে ভায়ে ভায়ে যদি লাঠা লাঠি চলে গৃহ বিবাদের ফলে এক পরিবার পুত্র সংসার সঙ্ঘ যদি স্বায়ত্তশাসনের সুবিধা ছাড়িয়া পৃথকান্ন হয় এবং আমরা যদি ওইরূপ সীমাবদ্ধ স্বরাজে অনুপযুক্ত হই তাহা হইলে বৃহত্তর স্বরাজের উপযুক্ত বলিয়া কিরূপে প্রতিপন্ন হইব অতঃপর যাদের কথা একই জাতির অন্তর্ভুক্ত লোকেরা যদি পরস্পরে বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে জাতি সমূহ যদি নিজেদের ঘরোয়া ব্যাপার সুশৃঙ্খল ভাবে সমাধান করিতে না পারে

তাহাদের কথা রাষ্ট্রীয় স্বায়ত্বশাসন চলিবে কিরুপে? যাদের পর নাগরিক জীবনের কথা উল্লেখযোগ্য আমারা যদি সহলে শহরের কাজকর্ম নিজেরা চালাইতে না পারি রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্ন না থাকে বাড়িঘর ভাঙিয়া চুড়িয়া পড়ে রাস্তা ভাঙ্গা চোরা হয় শহরের কার্যপ্রণালী পরিচালনে নিমিত্ত কোনো স্বার্থত্যাগী নাগরিকের সহায়তা না পাইলে পরন্তু যাহাদের হাতে ওই ভার মুক্ত করিয়া লইয়াছে তাহারা যদি স্বার্থপর বা অমনোযোগী হন তাহা হইলে অধিকতর ক্ষমতা লাভের দাবি আমরা কিরূপে করিতে পারি? শহরে কাজ কর্ম পরিচালনায় যোগ্যতা লাভের সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় জীবন গঠিত হইবে অতএব এই বিষয়ে আরও কিছু বলা প্রয়োজন প্লেগ ভারতে মৌরসি পাট্টা লইয়াছে কলেরায় তো কথাই নাই ম্যালেরিয়ায় হাজার হাজার ভারতবাসী প্রতি বর্ষে প্রাণত্যাগ করিতেছে অন্যদিকে ওদিকে পৃথিবীর অন্যান্য স্থান হইতে প্লেগ একেবারে বিতারিত হইয়াছে প্লাস্কো শহরে প্লেগ প্রবেশের সঙ্গে সঙ্গে ও বিতাড়িত হয় জোহানসবার্গে একবার মাত্র প্লেগ দেখা দিয়েছিল ততত্র মিউনিসিপ্যালিটির কর্তারা প্রভুত চেষ্টায় একমাসের মধ্যে ওই রোগ নির্মূল করিয়াছিলেন এখানে কিন্তু আমরা কিছুতেই প্লেগ নিবারন করিতে পারিতেছিনা সে এই জন্য গভর্নমেন্ট কে দোষ দেওয়া চলে না আমাদের দরিদ্ররাও দারিদ্র ইহার হেতু নহে প্লেগের প্রতিষেধ কল্পে আমরা যে কোনো উপায়ে অবলম্বন করিনা কেন তাহে কেউ বাধা দিবে না আহমেদাবাদের অধিবাসীগণ দারিদ্রের অজুহাতে কর্তব্যের দায়ের হইতে রেহাই পাইবেন না আমার ধারণা প্লেগ সংক্রান্ত সমস্ত দায়িত্ব আমাদের ওপর বর্তিবে আশ্চর্যের বিষয় এই যে প্লেগের প্রকোপে যখন পল্লিগ্রামসহ উচ্ছনে যাইতেছিল সে সময় ঘোরাবাড়িতে একজনও প্লেগাক্রান্ত হয় নাই ইহার হেতু সুপ্রত্যক্ষ ঘোরাবারিতে বায়ুমন্ডল বিশুদ্ধ ক্রিয়াবলি ঘন সন্নিবেষ্ট নহে রাজপথ প্রশস্ত ও পরিচ্ছন্ন এবং অধিবাসীগণের স্বাস্থ্যনীতি সংক্রান্ত অভ্যাস অতি উত্তম পক্ষান্তরে আমাদের আবহাওয়া ঘর বাড়ি রাজপথ প্রভৃতি নিতান্তই অস্বাস্থ্যকর আমাদের পায়খানা গুলি অত্যন্ত জঘন্য ও অপরিস্কার এ দেশে শতকরা নব্বই জন লোক পাদুকা ব্যবহার করেনা তাহারা যেখানে সেখানে থুতু ফেলে

শহরের অবস্থা পরিবর্তন না করি অপরিচ্ছন্নতার অভ্যাস ছাড়িয়া না দি এবং নিজেদের মধ্যে জাতি সংস্থানে প্রবৃত্ত না হই তাহা হইলে শুধু স্বরাজ লাভ করিয়া আমাদের কোনও উপকার হইবে না এখানে তথাকথিত অস্পৃশ্য জাতি সম্বন্ধে কিছু বলিলে অপ্রাসঙ্গিক হইবে না সমাজের অন্তর্ভুক্ত সমাজের অন্তর্ভুক্ত এক শ্রেণীর হিতৈষী লোক কে অস্পৃশ্য বলিয়া ঘৃণা করার ফলেই দাঁড়াইছে যে আমাদের আমরা তাহাদিগকে শৌচাগারে একটা অংশ মাত্র পরিস্কার করিতে নিযুক্ত রাখিয়াছি উহার বাকি অংশটি ধর্মের অজুহাতে নিজেরাও পরিস্কার করিনা পরিস্কার করিলে পাছে অপবিত্র হই সুতরাং ব্যক্তিগত পবিত্রতা রক্ষার নিবৃত্ত আমরা স্ব স্ব ব্যক্তিদের একটা অংশ পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ময়লা করিয়া রাখি ইছার ফলে রোগানু পরিফুলত ও বায়মন্ডলের মধ্যে আমরা পরিবর্ধিত হয়ে যতদিন পল্লি অঞ্চলে বাস করিতাম ততদিন নিরাপদ ছিলাম কিন্তু শহরে আশা নিজেদের অস্বাস্থ্যকর অভ্যাস বশে নিয়ত আত্মহত্যা করিতেছি যেখানে বহু লোকের অকাল মৃত্যু ঘটে সেখানকার অধিবাসীগণ খুব সম্ভবত ধর্মগ্রস্থ আচারগ্রস্থ এদেশে হইতে প্লেগ দূর করা আমাদের সাধ্যাতিক না হওয়াই উচিত ইহাই আমার ধারণা ওই কার্যে সক্ষম হইলে আমাদের পক্ষে সহায়তা লাভের যে যোগ্যতা বাড়িত তাহা অতি বড় আন্দোলনেও পূরণ হইবে না এ বিষয়টি ডাক্তার বৈদ্যদের বিশেষ ভাবে চিন্তা করিয়া দেখা উচিত ভগবান মন্দির আমাদের বাড়ির পাশে উপস্থিত ওই তীর্থ আমি পরিদর্শন করিয়াছি তথা অবিশুদ্ধতার অন্ত নাই আমি নিজে একজন একনিষ্ঠ বৈষ্ণব সুতরাং দাপরজের মন্দিরের অবস্থা সম্পর্কে আলোচনার অধিকার আমার আছে ওই স্থানটি এতই অস্বাস্থ্যকর যে স্বাস্থ্যকর স্থানে যাহারা চলা ফেরা করেন

কাজেই দাপুরজির অলঙ্কারাদি বহুমুল্য বেশভূষা রক্ষার জন্য একজন ঋষিমান নিযুক্ত হইয়াছেন ইহা যেমনই ক্ষতিকর তেমনই অপমানজনক এ দোষ আমাদিগকে শুধরাইতে হইবে আমরা যদি নিজের ঘর সাফ রাখতে না পারি তাহলে স্বরাজ চাইব কিরুপে? শহরের শিক্ষা ব্যবস্থা দেখিতে হতাশ হইতে হয় বেসরকারিতে জনসাধারণের শিক্ষা ব্যবস্থা করা আমদের কর্তব্য কিন্তু আমরা গভর্নমেন্টের দিকে তাকিয়া তাকাইয়া থাকিয়া আছি এদিকে আমাদের ছেলেপুলেরা শিক্ষাভাবে শুকাইয়া মরিতেছে শহরে মদ্যপান দিন দিন বাড়িয়া চলিতেছে তার দোকানগুলি যে গলিতে দেখা দিতেছে নানা স্থানে জুয়া খেলার

গুজরাতে ~ গোশালা গুলি আমাদের যথেষ্ট অপকার করিতেছে তাহারা প্রায় সমস্ত দুধ বাজার হইতে ক্রয় করিয়া ক্রয়জাত মাখন পনির প্রভৃতি বিদেশে বিক্রয় করে যে জাতির দুধে একমাত্র পুষ্টিকর খাদ্য তাহারা ইহা সহ্য করিবে কিরূপে? জাতির সাস্থ্যরক্ষা বিষয়ে দৃষ্টিপাত না করিয়া শুধু অর্থ সংগ্রহের নিমিত্ত উল্লিখিত উপায়ে দুধের অপব্যবহার করা কি ভালো? দুধ ও ততজাত খাদ্যচয় খাদ্যবস্তু খাদ্যচয় আমাদের পক্ষে এমনই অপরিহার্য যে তাহার ক্রয় বিক্রয় ওপর স্থানীয় মিউনিসিপ্যালিটি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়া বাঞ্ছনীয় সেপক্ষে আমরা কি করিতেছি সম্প্রতি এক বকরি ইদ হাঙ্গামা ঘটনাস্থলে গিয়াছিলাম দেখছিলাম অতি তুচ্ছ কারণে হিন্দু মুসলমান বিবাদ বাধিয়াছে দুষ্ট লোকের সে সুবিধা আগোছালাইতে ত্রুটি করে নাই ফলে আমরা নিতান্তই অসহায় হইয়া পড়িলাম শেষে গভর্নমেন্টের ওপর নির্ভর করা ছাড়া গত্রস্তর দেখিলাম না এই ঘটনায় আপনারা বুঝিতে পারিবেন যে দেশের প্রকৃত অবস্থা কি প্রাগপ্ত সমস্যা সময়ের মধ্যে অধিকাংশই মিলিত তার কর্তৃপক্ষের আওত্বাধিন সুতরাং বলিতে পারেন যে শহরে কার্যপ্রণালীর পরিচালন করিতে চাহিলে তবে আমরা জাতীয় গভর্নমেন্ট লাভে অধিকারি হইব এ কথা বলিলে অসঙ্গত হইবে না যে স্বদেশী আন্দোলন এখনো অজ্ঞ্যান ব্যবস্থায় নিপজিত স্বরাজ ও স্বদেশীর ভিতর দিয়া এই স্ট্রাইক

হারানে লজ্জা বোধ করি এবং মনে করি যে আমাদের দেশীয় খাদ্য তেমন রুচিকর নহে স্বদেশীর জল হাওয়া স্বাস্থ্যপ্রদ নয় স্বদেশবাসী জনসাধারন অসভ্য মেলামেশা অনুপযুক্ত আমাদের সভ্যতা দোষান্বিত এবং বৈদেশিক সভ্যতা চিত্তাকর্ষক মোটের ওপর দেশের সকল জিনিষই মন্দ আর বিদেশের সব জিনিসই ভালো এই ভাব যদি হৃদয়ে জাগে তাহলে স্বরাজ বলিতে আমরা কি বুঝিব বলিতে পারিনা বিদেশের সকল জিনিষই যদি গ্রহণ করিতে হয় তাহা হইলে আমাদিগকে বিদেশে শিক্ষাদানে বহুদিন থাকিতে হইবে কারণ জনসাধারনের মধ্যে বৈদেশিক সভ্যতা এখনো প্রবেশ করে নাই আমার মতে স্বরাজের মর্ম অনুধাবনের পূর্বে আমাদিগকে স্বদেশের প্রতি মমতা শুধু মমতা নয় আগ্রহ পোষণ করিতে হইবে আমাদের প্রত্যেকের কার্যে স্বদেশির ছাপ থাকা চাই যাহা জাতীয় পদবাচ্য তাহার অধিকাংশে দোষী এই রূপ সিধান্ত মানিয়া লইলে তবে তাহার ওপর স্বরাজের ভিত্তি প্রতিষ্ঠিত হইতে পারে এই মত অভিমত অভ্রান্ত হইলে স্বদেশী আন্দোলন পূর্ণ দোমে চালানো উচিত যে কোনো দেশ স্বরাজ আন্দোলন চালিয়া আছে তাহারাই স্বদেশী মা হৃদয়াঙ্গম করিয়াছে স্কট হাইল্যান্ডেরা নিজেদের জীবন বিপন্ন করিয়াও ফতুয়া ব্যবহার বজায় রাখিয়াছে আমরা তাহাদিগকে ~ রহস্য করিয়া ফতুয়া পল্টন আহ ফতুয়া পল্টন বলি কিন্তু তাহাদের কথা বর্ষাতে যে এক বিরাট শক্তি নিহিত রহিয়াছে তাহা সাড়া পৃথিবী স্বীকার করে ওইরূপ ফতুয়া পরিণাম করা অসুবিধাজনক এবং শত্রু পক্ষের বন্ধুকে লক্ষ্য নির্দেশে সহায়ক জানিয়েও স্কটল্যান্ডবাসী হাইল্যান্ডের আবহাওয়া ত্যাগ করে নাই উল্লেখিত স্বযুক্তি প্রদুশন দ্বারা আমি একথা বলিতেছিনা আমাদের দোষগুলো সব বজায় রাখিতেই হইবে তবে যাহা জাতি ও পদবাচ্য তাহা একটু আধটু অসুবিধা হইলেও বর্জন করা বাঞ্ছনীয় নহে বিদেশি জিনিস তৎপেক্ষা মনোরম হইলেও পরিত্যাজ্য আমাদের যাহা ত্রুটি তাহা নিজেদের চেষ্টা দ্বারা পূরণ করিতে হইবে আশা করি এই সভার প্রত্যেক সদস্য স্বদেশী ভাবে অনুপ্রানিত হইবেন এবং বহুল বিপদ ও অসুবিধা সহ্য করিয়াও স্বদেশী ব্রত পালনে অবহিত হইবেন তাহা হইলে স্বরাজে সহজে আয়ত্ত হইবে আজকে আমাদের আলোচনার topic হচ্ছে বন উজাড় বা অরণ্য নিধন। অরণ্য নিধন বলতে আহ বন বা অরণ্য পরিষ্কার করার জন্য প্রাকৃতিক ভাবে জন্মানো যেসমস্ত গাছপালা সেগুলিকে কেটে ফেলা বা পুড়িয়ে ফেলা হয়। প্রধানত ধ্বংস করা হয়। বিভিন্ন কারণে এই অরণ্যের নিধন হতে পারে। যেমন এই যেসমস্ত গাছপালা বা আহ এই আহ গাছপালাগুলো থেকে বিভিন্ন রকম আমরা মানুষজন যে ব্যবহার্য যে সমস্ত সামগ্রিক পাই, সে সমস্ত সামগ্রিক সংগ্রহের জন্যে। যেমন কাঠকয়লা কে পণ্য হিসেবে বিক্রয় করতে করা হতে পারে বা বিভিন্ন আহ ফল ফলের কারণে বা গাছের অন্যান্য অংশ আলাদা আলাদা ভাবে বিভিন্ন মানুষের কাজে লাগে, সেই জন্য গাছ কেটে ফেলা হতে পারে। এছাড়াও বন পরিষ্কার হাওয়ার পরে তা চাষবাসের জন্য ব্যাবহার হতে পারে সেই জায়গাটা। পশুর চারণভূমির জন্যে ব্যবহার হতে পারে। মানুষের বাসস্থান হিসেবে ব্যবহার হতে পারে বা যাতায়াত ব্যবস্থা উন~ উন্নত উন্নয়নের জন্যে রাস্তা চওড়া করার ক্ষেত্রেও অনেকসময় অরণ্য নিধন করার প্রয়োজন

যথেষ্ট বৃক্ষরোপন বা বনায়ন না করে বন উজাড়ের ফলে বাসস্থানের ক্ষতি, জৈব বিন্যাসের ক্ষতি। আহ ও অন্নদায়টা সৃষ্টি হয়। কার্বন - ডাই - অক্সাইড এর পরিবেশগত জৈব পৃথকীকরণের উপর এর একটা খারাপ প্রভাব পরে। সাধারণত বন ধ্বংস হয়ে যাওয়া আহ এলাকাগুলোতে যে মানে যেসমস্ত এলাকাগুলোতে এই অরণ্য নিধন করা হয়, সেখানে দেখা যায় যে ভূমিক্ষয়ের পরিমান অনেক বেড়ে যায় এবং এগুলো খুব তাড়াতাড়ি পতিত জমিতে পরিণত হয়। আহ উদাহরণস্বরুপ আমরা যেমন দেখেছি যে, চাষবাসের জন্য উত্তর মেক্সিকোর জঙ্গল পোড়ানো হয়েছে। আহ এছাড়াও আমাজোনে যে বৃষ্টি প্রধান বন, তা মানুষের বসবাসের কারণেই পোড়ানো হয়েছে।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 আইনের ওভাবেই এই বড়বড় বন বা অরণ্য খুব সহজেই কেটে ফেলা বা ছেঁটে ফেলা হয়। বহু দেশেই এই জিনিস হয়ে থাকে। আহ যার ফলে বন্য প্রাণীর অবলুপ্তি। যেসমস্ত প্রাণীরা ওই অঞ্চলে যাদের উম যারা বাস করতো ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত বন~ বন্য প্রাণীরা,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 মরুকরণ হয় এবং স্থানীয় জনপদ উচ্ছেদের মতো সমস্যার সৃষ্টি হয়। উম আমরা দেখেছি যে, যেসমস্ত দেশের মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন অন্তত চারহাজার ছশো মার্কিন dollar, তাদের ক্ষেত্রে

আহ মনে রাখতে হবে যে, আহ কেন করা হয়? এই বন উজাড়ের কারণ গুলো কি? আহ এই কারণগুলোর মধ্যে আহ যেগুলো উম উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, সম্পদ এবং ক্ষমতার এক অসম বন্টন, জনসংখ্যার বৃদ্ধি, জনস্ফীতি, নগরায়ন প্রভিতি। এছাড়াও বিশ্বায়ন তাই বন নিধনের অন্যতম মূল কারণ বলে মনে করা হয়। যদিও এমন উদাহরণ রয়েছে যেখানে স্থানীয় ভাবে বন পুনরুদ্ধারে বিশ্বায়নের প্রভাব রয়েছে। দুহাজার দুই খ্রিস্টাব্দে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা জানায়, স্থান বেড়ে জনসংখ্যার ভূমিকা নির্ণায়ক থেকে নগন্য পর্যন্ত হতে পারে এবং বনউজার জনসংখ্যা বৃদ্ধির চাপ, আর্থিক, সামাজিক এবং প্রযুক্তি গত অচলাবস্থার মিলিত ফল। ইংরেজ পরিবেশবিদ নরমান মেয়র এর মতে মোট বোন উজাড়ের পাঁচ শতাংশ হয় বিভিন্ন গবাদি পশু লালন পালনের ফলে। উনিশ শতাংশ হয় ভারী মাত্রায় কাঠ কাটার ফলে।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 যে পদ্ধতিতে সবুজ বন কেটে ও পুড়িয়ে ফেলে চাষের জন্য জমি তৈরী করা হয়, সেই পদ্ধতিতে কৃষিকাজের জন্য। টাকা পয়সার লোভ দেখিয়ে বন সংরক্ষণের চেয়ে বন পরিবর্তনকে বেশি লাভজনক করে তোলা, বোন পরিমণ্ডলের অবনতির মূল কারণ। বন সংক্রান্ত বেশিরভাগ কর্মকান্ডের কোনো তৈরী বাজার না থাকায় বনাঞ্চলগুলির মালিক ও অন্যান্য বন নির্ভর গোষ্ঠীগুলির কাছে তাদের

কার্বন হ্রাস ও জৈব বৈচিত্রের ভান্ডার বৃদ্ধি মূলত উন্নত বিত্তশালী দেশগুলি ভোগ করে।

অনৈতিক। বিত্তশালীদের সৃষ্ট সমস্যার প্রভাব দরিদ্রদের উপর কখনোই চাপানো উচিত নয়। বিশ্বব্যাপী অরণ্য নিধন বৃদ্ধির উপর শিল্পের প্রয়োজনেই গাছ কাটার কোনো গুরুত্বপূর্ণ প্রভাব আছে কি না? সে ব্যাপারে বিশেষজ্ঞরা এক মত নন। একইভাবে দারিদ্রই গাছকাটার মূল কারণ কি না? সে ব্যাপারেও কোনো ঐক্যমত নেই। অনেকের মতে অর্থ উপার্জনের বিকল্প ব্যবস্থার অভাব। দরিদ্র মানুষের অরণ্য নিধন করার প্রবণতা বাড়ায়। আবার অনেকে মনে করেন এই কাজে প্রয়োজনীয় জিনিসপত্র ও শ্রমের ব্যয় ভার বহন করা দরিদ্র মানুষের পক্ষে অসম্ভব। জনসংখ্যা বৃদ্ধির কারণে বন উজাড় বৃদ্ধির বিষয়টি নিয়েও অনেক বিতর্ক রয়েছে। একটি বিশ্লেষণ থেকে দেখা গেছে যে, মাত্র আট শতাংশ ক্ষেত্রে উচ্চ উর্বরতা শক্তির কারণে জনসংখ্যা বৃদ্ধি প্রান্তিও বন উজাড়ের কারণ। এছাড়াও আমরা দেখতে পাই যে, বন উজাড়ের কারণে যে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 এর ফলে অরণ্য নিধনের ফলে ভূমিক্ষয় বৃদ্ধি হয়। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। তাই গাছপালা যখন কেটে ফেলা হয় তখন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 ফলে তৈরী না হওয়ায় মাটি অনুর্বর হয়ে পরে। oxygen ও carbon dioxide এর ভারসাম্য নষ্ট হয়। নদীর গভীরতা নষ্ট হয়। ভূমিক্ষয়ের ফলে পলি সঞ্চিত হয়ে নদীগর্ভ ভরাট হয়ে যায়। ফলে একটানা প্রচুর বৃষ্টিপাত হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও অরণ্য রোধের ফলে উষ্ণতা বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাতের পরিমান হ্রাস পায়। প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, খরা, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা পরিমান বাড়ে। মরুভুমি মরুভুমি পরিমান বাড়ে জলচক্রের ব্যাঘাত ঘটে। বস্তুতান্ত্রিক ভারসাম্য সর্বাপেক্ষা নষ্ট হয়। এবং বিভিন্ন বন্য প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। উদ্ভিদ ও প্রাণীর মধ্যেকার যোগসূত্র বিঘ্নিত হয়। ফলে বস্তুতান্ত্রিক বাস্তুতন্ত্র নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীব বৈচিত্র হ্রাস পায়

আস-সালামু আলাইকুম। ওয়ালাইকুমুস-সালাম । কেমন আছেন? আলহামদুল ইল্লা ভালো আছি। আপনি কেমন আছেন?

ভালো, হ্যাঁ হ্যাঁ বলছি অনেকদিন তো যোগাযোগ নেই, কি করছিলেন এতো দিন? TV এর কোনো কাজ নিয়ে নাকি। নতুন আর কি সবাই যার যার জিনিস নিয়ে ব্যাস্তই থাকে এটাই normal হ্যাঁ বুঝলাই এই মানে যাই হোক আজকে আমরা একটা topic নিয়ে কথা বলতে পারি।

এই শীতের মধ্যে বিনোদন না, আচ্ছা আপনার কাছে কি মনে হয়, যে বিনোদন উম উম অর্থ টা কি বা বিনোদন বলতে আমি কি বুঝি বিনোদন তো অনেক মাধ্যম আছে। মানে মনকে, খুশি করার জন্য যে কাজটা করা হয় সেটাকেই বিনোদন বলে very simple হম এক একদমি তাই। আহ আমি যে কাজটাতে আনন্দ পাই, যে কর্ম কান্ড গুলো আমাকে আমাদের কে relax দেয় বা আমাদের মন টাকে ভালো রাখে এরকম যে কোনো কাজই বিনোদন। ওহ আপনি দেখছি বইয়ের ভাষায় কথা বলছেন একদম। আহ না মানে আমি এভাবেই বোঝানোর চেষ্টা করছি আরকি। হ্যাঁ সেটা তো অবশ্যই। এইতো এখন এক একজনের বিনোদনের মাধ্যম একেকরকম। এখন ব্যাপার টা হল যে, একটা বিনোদন আমি পাওয়ার জন্য অন্যকে ক্ষতি না করলে অন্য কে কষ্ট না দিলে সে সেটাই হচ্ছে বড়ো ব্যাপার। কেননা অনেকে, নিজের বিনোদন নিজের খুশির জন্য আহ অন্যের ক্ষতি করে ফেলে এটা না করে যে কোনো বিনোদনই ভালো হম হ্যাঁ সে তো অবশ্যই।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

বলা, হ্যাঁ হ্যাঁ রান্না করা, খাওয়া দাওয়া হ্যাঁ এরকম বিভিন্ন মাধ্যমই হ্যাঁ বিভিন্ন মাধ্যম হতে পারে বিনোদনের, তো, আপনার কাছে বিনোদনের সবথেকে ভালো মাধ্যম কোনটাকে মনে হয়। আমার কাছে আহ এটা তো আসলে আপেক্ষিক ব্যাপার যেমন এটা আমার কাছে যেটা হচ্ছে একেক সময় এককটা, যেমন ধরেন, আমার এখন উম খাওয়া দাওয়া করতে ভালো লাগছে। সেটাই আমি এমএ এ মানে কি বলে, আহ খুবই ভোজন রসিক লোক। খাওয়া দাওয়া খুব পছন্দ করি plus এখন খাওয়া দাওয়ার সাথে তো যদিও বিনোদনের আরো মাধ্যম আছে যদি সামনে একটা ভালো movie হয় তাহলে তো আর কথাই নেই। উম আর কিছুদিন আগে তো একটা বড়ো মাধ্যম চলে গেল, যে আহ বিশ্বকাপ ফুটবল এবার তো এইরকম একটা খেলা হয়েছে তাইনা মানে unpredictable মানে বুঝতেই পারিনি কি~ কিভাবে কি হচ্ছে এই উম উম তুমি তুমি ঠিক বলেছেন। আপনি আবার কোন দল support করছিলেন একদম honestly বলবেন। আমি মূলত আহ hard drive fan এরকম কিছু নাই আমার। তারপরও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 ওই কাপটা ধরার যোগ্যতা রাখে। এই আর কি সবাই ভালো team মানে সবাই ভালো ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে কখনো কখনো কোনো দল একটু ভালো খেলছে, কখনো একটা ভালো খেলছে না। মানে এটাও আপেক্ষিক আমি মনে করি যে আজ যে ভালো কাল সে একদম কালও সে ভালোই থাকবে এরকম না ভালো খারাপ তো সব সময় ওঠা নামার মধ্যেই থাকে হ্যাঁ আমরা তো সে কারণেই এরম হয়নি। next time কোনো better কিছু দিতে পারে। সেটাই সেটাই কিন্তু আমরা আসলে emotional তো আহ মানে ব্যাপারটা হল মাঝে মধ্যে দু একজনের আহ কথা বার্তা শুনে মনে হয় যেমন ধরেন গাজী রাল ব্রাজিয়াল fan দেরিই, যে তারা মনে হয় যেন ব্রাজিল চলেছে খেলে এসে quarter final দিয়ে। এতে মনে হয় তারও আরো বেশি দুঃখ পেয়েছে। আমার মনে হয় player রা ওতো দুঃখ পায় না ঠিক আছে। এই জিনিসটা আমার extreme হয়ে যায় অনেক ব্রাজিলিয়ান fan রা এর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 সবকিছু normal ই নিতে হবে। আমি অবশ্য অনেক ব্রাজিলয়ান fan দের কান্না কাটি করতেও দেখেছি। আপনি এত কান্না কাটি করেননি তো না না না না আমি এতটাও মানে পাগল পাগল type কিছু না normal একদমই normal মানুষ। খুবই সাধারণ।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 না এরকমও কিছু না। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা হম খুবই বাজে একটা situation হয়ে গেছে যে জানি না কোথা থেকে শুরু হয়ে গেল কিভাবে আহ একদমই, বিপরীত মেরুর লোক মনে করে। দুই দলের supporter রা দুই দলকে। হ্যাঁ, আহ তাদের দেখা যাচ্ছে যে মূলত আর্জেন্টাইন player যারা আছে রা ব্রাজিলিয়ান player যারা আছে তারা ঠিক ঠাকই আছে। তারা তাদের জায়গাটাতে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে কিন্তু আমাদের দেশে লোক জনেরা এমন ভাবে উম করতে সে যেমন তারা চির শত্রু হ্যাঁ জি এখন কেন এটা করে আমি জানি না কিসের থেকে এই শত্রুতা শুরু হয়েছে। তারা তো জার্মানির সঙ্গে এরকমটা করতে পারত বা পর্তুগালের সাথেও করতে পারতো, অন্য কারোর সঙ্গেই করেনা শুধু আর্জেন্টিনা এবং ব্রাজিল একটা পুরোপুরি ভাবে দেশটাকে ভাগ করে ফেলছে। আহ এটা এটা আমি একদমই ঠিক মনে করি না। কারণ প্রত্যেকটা দলেই ভালো player থাকে। তবে ভালোরা ভালোই এটা যে দলেরই হোক। হ্যাঁ বা সেটা যেই ধরণের হোক যেই দেশের হোক আমি এটাকে কখনো ইয়া করি না মানে আলাদা করে মনে করি না। হম যে ভালো সে ভালো যেমন মেসি উম জি আহ আমার অনেক পছন্দের player হ্যাঁ সে আর্জেন্টাইন player বলে যে তাকে আমি আহ দেখতে পারব না তাকে আমি সহ্য করতে পারব না বা এরকম কিছু না একদমই না সে অবশ্যই এ সম্মান তো করতেই হবে, সে আসলেই বিশ্ব মানের একজন খেলোয়াড়। মানে পৃথিবীতে খুব কম player ই আছে এরকম যোগ্যতা রাখে।

আহ unfortunately আহ জ্লাতান ইব্রাহিমোভিচ আমার মনে হয় না next time আর খেলতে পারবে। কেননা একচল্লিশ বছর হয়ে গিয়েছে তারপরেও আপনি আপনি তার খেলা দেখে ছিলেন সুইডেনের?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 মানে তার পাগলামির জন্য আহ আরকি আহ সে আরো বেশি famous আর সে তো এবার কিন্তু অবশ্যই আপনি দেখবেন। জ্লাতান ইব্রাহিমোভিচ নিয়ে লিখবেন ঠিক আছে। আর . কথা বার্তা শুনলে আপনি তার একটা fan হয়ে যাবেন । মাথা মানে মাথা খারাপ type এর লোক আরকি। আর এবার মজার জিনিস হলো যে আহ রোনালদো মানে last এ কিন্তু যে আহ আহ selection যে হয়েছে world cup এর যে পিস্তা দল তার মধ্যে সুইডেন আর পর্তুগাল এর খেলা হয়েছে একটা। যে ওইটা যদি সুইডেন জিতে যেত তাহলে কিন্তু ওরা আহ world cup এ থাকতো পর্তুগাল আসতে পারত না। তো ওই খানে কিন্তু তিন দুই গোলে কিন্তু আহ match টা আরকি পর্তুগাল জিতে গেছে exactly জ্বালাতন দুইটা আহ গোল করেছে আর অন্যদিকে পর্তুগাল তিনটা করে ফেলেছে। এই হম এইটা আমার খুব খারাপ লেগেছে আবার অবশ্য রোনালদো জিতেছে আমার রোনালদো অনেক fevorite তো রোনালদো, হ্যাঁ হ্যাঁ রোনালদো একজন বিশ্ব মানের player তারও হম সেটাই। সেও খেলছে এটা অনেক ভালো বিষয়। সেটাই সে যে last এর দিকে side breanch এ বসে ছিল খুব খারাপ লেগেছে আমার হম হম ঠিক আছে মানে হ্যাঁ এটা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন অনেক উম মানে সবাই অনেক হতাশায় ভুগছে যে আসলে এটা কেন করা হল, এটা না করলে হয়ত বা আরো better কিছু পাওয়া যেত। সেটা আমার খুব খারাপ লেগেছে। আসলে আর একটা জিনিস না আপনি দেখেন পর্তুগালটা পর্তুগালকে, মানে বিশ্ব কাপ খেলিয়েছে রোনালদো ঠিক আছে না হলে আমার আর একজন favourite যে জ্বালাতন সে এসেছে জ্লাতান ইব্রাহিমোভিচ সে world cup খেলতে পারতো। হ্যাঁ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 আহ মানে হয়ত এরকম ও হতে পারে আমাদের একসময় বয়েস হয়ে যাবে তখন হয়ত এরকম আমরা গুরুত্ব কম পাব। এখন হয়ত আমরা অনেক কিছু করছি, মানে ওই দিনের জন্য মানে খারাপ লাগে। একসময় তো আমাদেরও বয়স তাই না। হ্যাঁ, মানে মানে যেরকম টা আমরা দেখি যে আহ বাসার পুরাতন furniture গুলোকে আমরা change করে নতুন furniture দিয়ে বাসাটা সাজিয়ে ফেলি। অথচ একসময়, পুরাতন furniture গুলোই ছিল আমাদের সম্বল। ওগুলোই ছিল একমাত্র যেগুলো জিনিস পত্র যে গুলোকে আমরা যেগুলো দেখে বড়ো হয়েছি। তাই না, এটাই হয় আরকি। এটাই হয়তো বা প্রকৃতির নিয়ম।